হ্যাঁ আমার ভাইকে আজকে বুঝলে মানে তোমার ওই দুপুর থেকে খাওয়া দাওয়া করলো তো দিয়ে বলছে একটু পেটে লাগছে বলছে বুঝলে? তো ভাবলাম ডাক্তার দেখাবো তো ও বলছে আর আজকের দিন দেখি তারপর দিয়ে কালকে নিয়ে যাবো বলছে ও আহ একটা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো কারণ ধর এ সময়টা পেটে লাগা মানেই হয়তো খাবারে কোন কিছু গন্ডগোল হয়েছে বা বিভিন্ন মানে রোগ বা যদি কিছু হয়ে থাকে ধর ধরো আগে থেকে তাহলে সেটা কিন্তু চিকিৎসা করা প্রয়োজন।

ও তাহলে এটা বলাই যেতে পারে যে খাবারে অনিয়মিয়তার কারণে বা আহ ওই যে টক জাতীয় জিনিস ফুচকা মানে খুব একটা তুমি তো ভালো ভাবেই জানো মানে টক জল আর তারপরে আলু সেদ্ধ মানে হয়তো কোন রকম এবং খারাপ কিছু হয় তো ছিল বা মানে পেটে মানে ব্যাথাটা শুরু হয়ে গেছে। সেটাই সেটাই মানে কি বলতো? কালকে তোমার্ ও মানে কালকে ওদের exam ছিল তো দিয়ে exam দিয়ে এসেছে দিয়ে হয়তো আহ বাড়িতে আমাদের কেউ ছিল না তো ধরো সকালে ভাত রেঁধেছিলি ওটাই খেয়েছিল যাই পেরে ছিল খেয়েছিল তারপর আবার রাতের বেলা বলছে ফুচকা খেয়ে ছিলাম দিয়ে হয়ত আহ আমার মনে হচ্ছে বুঝলা ওটাই হয়েছে বুঝলা ফুচকা খেয়েছে তার জন্য মনে হয় পেটের problem করছে হ্যাঁ তুমি ঠিকই ধরছো আর ওটাই হবে হয়তো তো ওটা একবার চিকিৎসা করিয়ে নিতে বলবে যে মানে ডাক্তার টাক্তার দেখিয়ে medicine টা নিতে বলবে দেখবে যে মানে ঠিক হয়ে যাবে সেরকম

সেটা তো ওকে বললাম বাবুও বলছে যে আজকের দিন দেখি কি হচ্ছে দেখি দিয়ে তারপরে তখন দেখাবো ওই বলছে এখন দেখি আশা করি ঠিক হয়ে যাবে কারণ গ্রামে একটা ডাক্তার দেখিয়ে গ্রামে যে আমাদের যে মানে হা বলে না যে সেই হাতুড়ে ডাক্তার বলে না দিয়ে নিয়ে এলাম ওষুধ তো বলছে খেয়ে আহ খাও দেখবে ঠিক হয়ে যাবে প্রায় হ্যাঁ, সেটা ঠিক হয়ে যাবে মানে যেহেতু medicine দিয়েছে হয় তো ছোটোখাটো কারণ জনিত থেকে gas বা acidity বা অম্বল এ সব যদি কিছু হয়ে থাকে না হ্যাঁ তাহলে মানে আহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হয়তো ওষুধ টা পড়ার পর কালকে থেকেই পেট একদম মানে সেটাই সেটাই দিয়ে এখন কোথায় আছো? আহ এখন আছো বলতে এইতো মানে বিকেলের দিক তো তাই একটু মানে বেড়াতে বের হলাম বন্ধুদের দিকে তা আহ সেই ফাঁকেই ভাবলাম যে তোমায় একবার call টা করে নিই মানে তখন তো ও সেই দিন আর কি ভালো ভাবে কথা হলো না মানে তুমি ব্যাস্ত ছিলে আমিও ছিলাম তার পরে তো আর call করা হলো না তাই দেখলাম একবার দুলালকে call করে দেখি কি কাজ আর কি রকম আহ কেমন আছো কি না হ্যাঁ কেমন চলছে তার পড়াশোনা সব কিছু আরকি সে জন্যেই এই call টা করলাম তা বলছি তোর খবর কি? তুই আছিস কোথায় এখন? এখন আছিস বলতে গেলে তোমার আহ আমাদের আজকে দুপুর আহ তিনটে থেকে একটা match ছিল হ্যাঁ মানে কি বলতো ধরো আমরা practice তোমাকে বলেছিলাম আগে যে আমরা খেলি football তো আহ মানে আমরা গিয়েছিলাম ওদের গ্রাম যেটা বলছে কদুমকাদি না কি বলছে দিয়ে দিয়ে আমরা এক দিনকে গিয়েছিলাম তো ওদের আজকে সবাই বাড়িতে ছিল তো আমাকে বললো যে আজকে match খেলতে আসবো তো আজকে তিনটে থেকে match ছিল দিয়ে আহ এক ঘন্টা মতো খেললাম আহ দিয়ে ধরো কি বলবো খুব দুঃখের মানে ব্যাপার ধরো আজকে হেরে গেলাম দিয়ে একটু আহ মানে মন খারাপ হয়ে আছে বুঝলে? ও দেখো তো মানে খেলা মানে কিন্তু একটা হার জিতের ব্যাপার মানে বলতে গেলে মানে পৃথিবীতে তুমি যে কোনো কাজই করো বা যেটাই করো সেটাতে কিন্তু দুটোই বিষয় মানে একটা হচ্ছে হারতে হবে নই তোমায় জিততে হবে এটা একটা ব্যাপার যে এ তুমি জিতে গেলে মানে তুমি কি মানে জয়ী হয়ে গেলে মানে তুমি অনেকটা বড়ো হয়ে গেলে সেটা না বা হেরে গেলে তুমি ছোট হয়ে গেলে বা অনেকটা নিচে নেমে গেলে সেটা নই মানে কি মানুষের কিন্তু ফলে মানুষ কিন্তু সফল হয় না মানুষকে কিন্তু বিভিন্ন প্রকার চেষ্টা করতে হয় মানে এ হয় তো হাজার চেষ্টা করে মানুষ সফল হয় কেউ আবার একটা চেষ্টাতেই সফল হয় বলে এটা না যে তোমরা আজকে হেরে গেলে বলে পরবর্তী কালে ওদের যখন যখন খেলা হবে তখন তোমরা হারবে এটা না তোমরা এই হারের থেকেই কিন্তু অনেক কিছু শিখতে পারলে, যেমন তোমাদের কোথায় খেলাতে ভুল হয়ে ছিল বা খেলাটা কেমন ভাবে খেললে ভালো হতো

কোন জায়গাটা তোমাদের পরিবর্তন করতে হবে এটা থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে বা নিজের দলের যে weight বা ওজন বা সেটা বুঝতে পারলো তোমাদের দল এখন কেমন ভাবে আছে গঠিত, ঠিকঠাক আছে কি না? বা কিছু পরিবর্তন করতে হবে কি না? আহ এটাই কিন্তু বোঝে যাই অনেক হাড়ের ক্ষেত্রে আর পরবর্তী কালে যেদিন হারে সেদিন কিন্তু জেতার জন্য মানে লড়াই করে যাই আরকি বললাম আর হারতে হারতে কিন্তু মানুষের জিতটা একদিন চলে আসে তেমনই খেলার ক্ষেত্রেও তোমরা হারতে হারতে ঠিকই একদিন জয়লাভ করবে সেটাই সেটাই একদম ঠিক বলেছো আহ কারণ দেখো আজকে বুঝতে পারলাম এটাই যে আহ আমরা আজকে হারলাম ঠিক আছে তো but এখানে একটা কথা বলবো আমি যে আমাদের যেগুলো ভুল ছিল ঠিক আছে মানে ধরো হয় তো আমাদের কিছু খেলার মধ্যে ভুল ছিল সেগুলো হয় তো আজকে বুঝতে পারলাম পরবর্তী কালে যে match টা খেলবো এবার ওদের সঙ্গে বা যা যাদের সাথেই খেলি তো যেখানে আমাদের ভুল ছিল এবার ধরো হয় তো ওটা আমাদের শুধরে শুধরে যাবে বা আমরা ওখানে ভালো ভাবে খেলতে পারবো আহ আশাকরি পরের match টাই জিতবো মানে এটাই আরকি হ্যাঁ দেখো অবশ্যই আমি তোমাকে ওটাই বললাম মানে এই match টা হেরেছি বলে এটা না আহ তুমি এর পরবর্তীতে যেসব match গুলো খেলবে সেগুলো প্রত্যেকটাই তুমি হারতে থাকবে তা না পরবর্তী match গুলো আহ আরও চেষ্টা করবে মানে ভালো করার বা ভালো খেলার আর পরবর্তী এর ফলে কিন্তু জয়টা

হম সেটাই আর আমি একটা কথা বলছিলাম বলছি যে আহ আমাদের যে আহ school এ যে সেই annual sport খেলা হয়না মানে ধরো মানে আরকি বলতো মানে আগেতো আমরা school পড়তাম এখন হয়তো আমরা college এ পড়ছি তো আমাদের আমার মানে অনেক sir sir মানে চেনে আমাকে তো ধরো ভালো পড়াশোনা করতাম তো দিয়ে আমাকে বললো একটা annual sport আছে এখন তো খেলার season মানে যে দেখবে যে ছোট যে বাচ্চাদেরকে খেলাতে নিয়ে যায় বা ধরো হয় তো এই school থেকে অন্য school এ নিয়ে যাই তো আমাকে আজকে sir বললো আহ যেই পরশু আসিস আহ মানে খেলা আছে হ্যাঁ তো আমি ভাবলাম মানে তুমি তো যাও আহ তুমি যাবে? মানে একই আমরা পড়তাম তো এক সঙ্গে বা আহ বন্ধু হয়ে তাও বলছি তুমি যাবে কি? তাহলো ভালো হয় এক সঙ্গে গেলে মানে বুঝতে পারছো তুমি একটু মানে ইয়ে করতে আমি ইয়ে করতাম তাহলে ভালো হতো sir এর হ্যাঁ দেখো তুমি কথাটা ঠিকই বললে যাওয়া যেটাই পারে কেন যাব না ধরো sir আমাদেরকে ডেকেছে আমরা যেহেতু ex student আমাদের তো একটা কর্তব্য মানে school প্রতি কিছু করতে পারলে মানে নিজেরাই নিজেদেরকে গর্বিত মনে করবো তো খেলাটা কবে? বা কোথায় কি ভাবে শুরু হবে? বা কত দিন চলবে? sir কি এটা সম্পর্কে তোমায় কিছু বলেছে? হ্যাঁ কিছু বলছে বলতে গেলে তোমার আমাকে sir বললো যে আহ মানে কি বলতো? ধরো প্রথমে দু দুদিন খেলা হবে তো এ ও গুলো মানে এরকম কি বলতো? আহ ধরো হয় তো আহ মানে প্রথমে খেলা করালো তো ওখানের মধ্যে যে ধরো first হলো বা যে ভালো ধরছে বা ভালো খেলছে এ সেগুলো হয়তো choice করে তারপরে তখন হয়তো অন্যান্য school এ নিয়ে যাবে তো sir বললো যে এখন আমরা এগুলো আহ সামলে নিচ্ছি তো এগুলো নিয়ে problem হবে না তো যখন নিয়ে যাব তখন তোরা যাবি আমরা সঙ্গে মানে কি বলো তো? এবার ধরো কি বলো তোমাকে একটা কথা আমি বলিনি আগে যে হয়তো একটা মাস্টার আহ অন্য গ্রাম থেকে সেখানে মাস্টারি করছে তো এবার ধরো এখানে ব্যাপার আছে তোমার ধরো যেকোন যাইনা এবার যেতে যেতে কিছু জিনিস লাগবে হয়তো যাইনা বা যাতেই যাই হ্যাঁ তো এ গুলোর জন্য মানে ব্যাবস্থা করার জন্য আরকি আমাকে বললো জিৎ তাহলে একবার দেখা করিস আহ দিয়ে আসবি তো আমাকে বললো যে আহ তুই আসবি plus তোর যদি বন্ধু থাকে তাহলে বলবি তার জন্য তোমাকে মানে বলছি তুমি যাবে? গেলে ভালো হয় হ্যাঁ কোন যাবো না দেখো sir যেহেতু ডেকেছে তার মানে সেটা তো যাওয়ায় যেতে পারে বা যেটাই হবে চেষ্টা করেও আমি যাবো মানে ওই ওই দিনটা মানে sir দের সঙ্গে থাকার বা তাদের হাতে হাতে সাহায্য করার আহ খুব ভালো লাগবে তোমারও দেখবে হয়ত নিশ্চই খুব ভালো লাগবে দুজন মিলে একসাথে থাকবো দেখা হবে খুব ভালো হবে আনন্দ হবে এবং sir দেড় সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগবে আহ এবং sir দেড় হাতে হাতে আমরা সাহায্য করবো ভালো একটা ব্যাপার আহ মানে সে তুমি কিন্তু decision নিয়েছো যাবো বলে এটাতে কিন্তু আমাদেরই খুব ভালো লাগলো মানে sir দের সাথে কিছু করতে পেরে, হম সেটাই আহ বলছি মানে কি বলতো আহ আমাদের এই school এর sir বললো তো বলছি তোমাদের school এ এখন ওই খেলা গুলো চলে না? মানে দেখবে এখন তো খেলার season দেখবে আহ যেকোন run দৌড় বা যেকোন দেখবে high jump long jump এ খেলা গুলো হয় shot put discus তো এ গুলোতো এখন খেলা হয় তো তোমাদের school এ কি এখন মানে ও রকম কিছু চলছে খেলা? না দেখো আমাদের school এ চলছে বলতে গেলে কিছু দিনের মানে মধ্যেই একটা মানে primary school যেগুলো মানে তুমি যেটা খেলাটা বলছো তো সেই খেলাটা মানে অন্য একটা school এ দিয়ে school এ গিয়ে কিন্তু আমাদের primary school এর যে সমস্ত ছাত্রী গুলো আছে তাদেরকে নিয়ে যাওয়া হয়ে ছিল এবং ওই school এ কিন্তু খেলানো হয়ে ছিল যে আমাদের যারা student ছিল মানে primary school এর যাদের one থেকে four অবধি আরকি আহ তাদের মধ্যে কিছু কিছু জন জয়লাভ করে ছিল আবার কিছু কিছু মানে হেরে গিয়েছিলো মানে সে সে রকম ভাবে ভালো করে কিন্তু খেলাটা খেলতে পারেনি কিংবা ভালো রকম প্রদর্শনী দেখাতে পারেনি ফলে তারা কিন্তু সে রকম prize পায়নি কিন্তু যারাই খেলেছে যে মানে যারাই জিতেছে তারা অনেক পরিশ্রম করেছে আহ এবং প্রদর্শনী দেখিয়ে কিন্তু পুরস্কার আহ ছিনিয়ে নিয়েছে তা আমি সেদিন sir এর সাথে হলো এই নিয়ে কথা বললাম sir বললো হ্যাঁ ভালো ভাবেই খেলাটা এসে পরিচালনা হয়েছে এবং আমাদের অনেকেই কিন্তু, ওখান থেকে পুরস্কার এনেছে এই মানে খেলাটা কিন্তু হয়ে গেছে অনেক দিন আগে বুঝলে তো আমাদের যেটা কিন্তু আমাদের যে high school এর খেলা সেটা কিন্তু এখনও চালু হয়নি কি মানে ওটা মনে হয় আহ সম্ভবত ও মানে মার্চ মার্চ মাস করে এ শুরু হবে হম হম সেটাই আহ মানে কি বলতো? ওটা তুমি ঠিকই বললে আহ আর আরেকটা কথা মানে কি বলতো যেটা ধরো মানে প্রত্যেকটা school এ তো মানে একটা date খেলার এবার ধরো হয়তো তোমাদের আহ হয়ে গেছে praimari school টা এর খেলাটা তো আমাদের এখনো হয়নি। আর যেটা বললে যে high school এ খেলাটা হয় মানে ওটাও ধরো আমাদের আমাদের এখন চলছে school এ আহ তো but ওখানে একটা কথা আছে আমার মানে ওখানে ধরো আহ তোমার আমি কিন্তু প্রতি বছর ওখানে একটা মানে কি বলতো ধরো এমনি অন্যান্য খেলা খেলাগুলো পাইনা যেমন ধরো তোমার high jump, long jump, shotput এগুলো পাইনা কিন্তু একটাই খেলা মানে public মানে ধরো যারা school এ পড়তো তার কিন্তু এই খেলাটা তেই মানে নিতে পারে হ্যাঁ সেটা হচ্ছে তোমার ষোলোশো metre run আছে একটা হ্যাঁ তো ওটাতে আমি প্রতি বছর অংশগ্রহণ করি তো সামনে বছর আমি third হয়ে ছিলাম আহ তার আগের বছর তোমার কিছুই পাইনি ধরো চেষ্টা করে ছিলাম ঠিক আছে তবে আমি খেলি তখন আহ তো but এখানে একটা কথা হচ্ছে যে আহ এ বছর ভাবছি যে আমি অনেক preparation নিয়েছি ভাবছি যে এ বছর আমি first হবো তো আহ আমাকেও sir বলেছে আমাকে চেনে আমি জানতাম আহ আমাকে বলেছে এবছর নিবি না তো? আমি বললাম হ্যাঁ sir নেব আমি তখন করছি মানে চেষ্টা করছি অনেক বলছে বেশ আহ মানে আসবি এরকম ধরনের কথা বলেছে হ্যাঁ দেখো school এর খেলাগুলো কিন্তু খুবই interesting আর একটা ব্যাপার যেটা তোমাকে আমি বললাম আহ মানে school এ দেখবে যেকোন পুজো বা যেকোন cultural program, annual sports থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু

হয়তো সেই হিসাব থেকেই sir তোমায় বলেছে যে খেলা কেমন প্রথম খেলতে পারবে কি তোরা যদি করতে চাস খুব একটা ভালো দিক বলতে গেলে যে এখনো school এ তে মর্যাদা বা অধিকার school এ রয়ে গেছে হয়তো তারা school ছেড়ে দিয়েছে তাও, সেটাই সেটাই একদম একদম যে আমরা হয়তো এখন school ছেড়ে দিয়েছি বলে আমাদের যে school টা না তো এটা কিন্তু মানে আহ ভুল কথা ঠিক আছে but ধরো ওটা কিন্তু আমরা কিন্তু ওখান থেকে ছোট থেকে বড়ো হয়েছি এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আর sir আমাদেরকে যখনি বা ডাকুক বা যখন কিছু বলুক আমাদের কিন্তু যেতে হবে এটা কিন্তু কর্তব্য কারণ ওখান থেকে আমরা আহ আজকে যত দূর যতোই বড়ো হয়েছি না কোন যত এখন যেখানে আছি আহ তো ওখান থেকে কিন্তু আমরা শিক্ষা মানে অর্জন করে কিন্তু আজকে এখানে এসেছি বুঝলে

হ্যাঁ দেখো যেতে হবে আহ বলাটা ঠিক ঠিক তুমি যতটা গুরুত্বপূর্ণ মনে করছো ও ভাবে মনে করছো তার থেকেও আমি বেশি মনে করি মানে যেতেই হবে মানে যেতে হবে না মানে যেটাই হবে মানে আমাদের যাওয়াটা আহ মানে কি একদম একান্ত ভাবেই মানে গুরুত্বপূর্ণ বলতে গেলে school এর কোন কাজে যে আমরা school কে সাহায্য করছি বা sir দের পাশে গিয়ে দাঁড়িয়ে, এতে কিন্তু sir দেরও খুব ভালো লাগবে বা আমরা আহ এ ধরণের মানে কাজকর্ম করছি বা sir দের কে হাতে হাতে সাহায্য করছি সেটাও খুব তো মানে তুমি একটা জিনিস সেদিন লক্ষ্য করবে যে তোমার তো বাড়ির কাছে বলছো তোমাদের high school টা ঠিক আছে, এইতো আমারও বাড়ির কাছে একটা school আছে তা সেখানে কি হয়েছে মানে তোমার ওই ওই যখন সরস্বতী পুজো হয় দূর দূরান্তের অনেক student থাকে যারা যেতে পারেনা মানে ওই রাত পুজোর আগের দিন রাতে সে সেই সময় টাতে কিন্তু আমি বা আমার বন্ধুরা মিলে কিন্তু school এ গিয়ে গিয়ে সমস্ত কাজ করে দিয়ে আসি মানে পুজোর যাবতীয় আহ তোমার প্যাণ্ডেল থেকে শুরু করে দিয়ে রঙ্গোলি আহ তারপরে পুজোর যাবতীয় জিনিস সব কিছুই কিন্তু আমরা arrangement করা দিয়ে আসি এবং জোগাড় মানে জোগাড় করে দিয়ে আসি যাতে পরেই দিন sir এ দের কোন রকম পুজোতে অসুবিধা না হয় তা তুমি নিশ্চয় করেছো তো তার তোমার আহ দু একটা কথা বলো মানে school এর ছাত্র জীবনে কি করতে? বা আহ কেমন ভাবে sir দেরকে হাতে হাতে সাহায্য করতে

আহ ধরো হয়তো আহ আমাদের school এ এইতো কিছুদিন আগে সরস্বতী পুজো হলো তো এবার ধরো আমরা আগে করতাম তো sir আমাদেরকে চিনতো দিয়ে আমাদের কিছু friends ছিল আমরা এক সঙ্গে পড়তাম তো আমাদেরকে ভালো ভাবে চিনতো sir আহ এবার sir আমাদেরকে বললো এক দিনকে যে এইতো সামনে সরস্বতী পুজো আসছে তো এখন যারা মানে junior আছে তো ওরা তো সেরকম কিছু পারবে না তো তোরা আহ আসবি দিয়ে আমাকে কিছু help করবি বা মানে কি বলতো সরস্বতী পুজো মানে হচ্ছে একটা ঠাকুর ধরো নিয়ে আসতে হবে তো এবার ধরো আহ sir তো কিছু করতে পারবো না যাই করবো সেই আমরাই করবো বা আমাদের senior হোক বা আমাদের junior মিলে আহ মানে সবাই মিলে গিয়ে ধরো ওখানে ঠাকুর আহ দেখে এলাম বললাম সব কিছুই করলাম তারপরে আরও কিছু ধরো আহ একটু গান বাজনা হয়েছিল নাচ প্রতিযোগিতা সব হয়েছিল আহ এগুলো সব কিছু আমাদের কেই মানে করলাম মানে এক সঙ্গে থেকে sir দের হাতে মানে থাকে আরকি সাহায্য করলাম তো sir বললো হ্যাঁ খুব ভালো লাগলো তো বেশ ভালোই হয়ে ছিল বুঝলে? হ্যাঁ দেখো মানে school এর কাজ হাতে আসে যদি কি মানে করে নেওয়া যাই বা সবাই মিলে যদি মিলে মিশে করা যাই সেটা কিন্তু আনন্দটাই একটা আহ আলাদা তুমি যেই যতো experience হয়ে সে দিনকে গিয়েছিলে বা তুমি সব কিছু মানে ঠিক করে দিয়ে এসেছো মানে যোগাড় করে দিয়ে এসেছো বা sir দের সাথে থেকে কাজ করে নিয়েছো বা আমিও গিয়েছিলাম আমিও ঠাকুর এনেছি ওটা কিন্তু sir দেরও খুব ভালো লেগেছে এবং আমরা আরকি করতে পেরেছি school এর জন্য তো আবার বিশেষ করে দেখো তো আমরা যার জন্য করেছি সেটা হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী দেবী মানে আমরা কিন্তু মনে ভক্তি রেখে বা মনের মধ্যে কিন্তু ভক্তিটা নিয়েই কিন্তু কাজটা করে দিয়ে আসছি মানে এটাই কি সরস্বতী কি হচ্ছে বলতো কিন্তু এটা পুরোটাই কিন্তু school দ্বারা আহ শিক্ষার্থী বা যারা পড়াশোনার মধ্যে জড়িত তাদেরই মানে বিদ্যার দেবীর আরাধনা করা হয় তুমি দেখবে হয়তো সরস্বতী পুজো দেখবে এই গ্রামে এই যেখানে ধরো অন্যান্য পুজো গুলো চারটে পাঁচটা করে করছে সরস্বতী পুজোটা দেখবে তার জায়গায় double হচ্ছে দশটা, বারোটা, পনেরোটা সবাই কিন্তু ঘরে ঘরে পুজো পালন করছে কেউ পাড়ার পুজো কেউ আবার club এর সরস্বতী পূজাটা এমন একটা পুজো আহ মানে অনেক পরিমানে কিন্তু আরাধনা করা হয় মায়ের মূর্তি দিয়েএই সরস্বতী পুজোর সময়। সেটাই সেটাই কেন বলতো কারণ হচ্ছে কি বলতো মানে প্রত্যেক বাড়িতে দেখবে মানে কি বলতো মানে একজন না একজন হোক বা কেউ মানে কি আহ সেটাই মানে যেই দেখবে মানে কি বলতো মানে প্রত্যেক বাড়িতে কিন্তু একটা করে বা মানে সবাই কিন্তু পড়াশোনা করে তো পড়াশোনা করলে কি বলতো আমাদের তো আহ মানে বিদ্যার দেবী হচ্ছে তো ধরো মা সরস্বতী তো আহ সেটার জন্য সবাই করে আরকি বাড়িতে যেমন ধরো আমরাও করি বাড়িতে মানে আমি আমরাও করি বলতে গেলে মানে কি বলতো? আহ তোমার ধরো সামনে বছর করেছিলাম তো

আহ তো আমরা এক বছর করেছি তো এক বছর gap গেছে আবারও ভাবছি সামনে বছর করবো আর এ ছাড়াও ধরো আমাদের গ্রামে হয়েছে অনেকটাই হয়েছে ঠাকুর হ্যাঁ দেখো তুমি এটা বললে এটা কিন্তু ঠিক মানে আর্থিক সমস্যাটাও একটা কিন্তু সমাজের খুব খুব বড় কারণ বা আহ সমাজের খুব একটা মানে কি বলবো তোমায় মানে দরিদ্র গ্রস্থ মানুষ মানে সমস্যার মুখে পড়তে হয় হয়তো বিভিন্ন কারণে হয়তো আর্থিক সমস্যা দেখা দেয় যেমন একটা আহ ব্যাপার যদি মনে থাকে তোমার বা আহ তুমি হয়তো দেখে থাকবে যে এই যে covid nineteen হলো যে এই covid nineteen যে ভাইরাস টা ধরো এসেছে বিদেশ থেকে

আহ কি বলবো তোমায় মানে যে প্রচুর অর্থ খরচ হয়েছে তখন কি হয়েছে দেশের আর্থিক সেটা কিন্তু ভেঙে পড়েছে বা অর্থের ভান্ডার কিন্তু শুকনো হয়ে পড়েছে ফলে কিন্তু দেশে বিভিন্ন রকম সমস্যাই সে সমস্যার মুকাবিলা করতে কিন্তু আমাদের কে আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে দেশবাসীকে অনেকটা সম্মুখীন হতে হয়েছে তা একটা কথা বলা যেতে পারে মানে অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে দেখো সময় মত সঠিক ভাবে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু দেশটা সঠিক ভাবে বা সঠিক মানুষ তৈরি মানে দেশটা সঠিক ভাবে তৈরি হবে আর যদি তার আহ খারাপ ব্যবহার করো সেই অর্থ টাকে নিয়ে তাহলে কিন্তু দেশটা ঠিকভাবে তৈরি হবে না ফলে কিন্তু সমাজের আহ ক্ষতি হবে বলতে গেলে তাই অর্থের ব্যবহার টা সঠিক ভাবে করাটাই বোধ হয় ভালো বলে আমার মনে হচ্ছে সেটাই সেটাই একদম ঠিক বলেছো অর্থ তো মানে কি বলতো main মানে কি বলতো এখনকার মানে এই generation এ

হ্যাঁ দেখো high school টা যতদূর সম্ভাবনা মানে আহ sir দের সাথে কথা হল সে দিন আমার রাস্তায় sir এর সাথে আসতে দেখা তো sir আমায় গাড়ি দাঁড় করিয়ে বললো যে এমনি একটা তো তোরা তো জানিস যে প্রতি বছরই মতো এ বছরও আমরা school এ একটা আহ মানে annual sport এর আয়োজন করেছি তা তোরা যদি যাস তাহলে একটু ভালো হবে তোরা তো জিনিস এখনকার ছেলে মেয়ে আহ সে রকম ভাবে school আসে না আহ বা আহ তারা ঠিকভাবে দায়িত্ব নিতে পারবে না। আহ তাই তোরা যদি ওই দিন যাস ওই মানে ওই দু দিন আরকি তাহলে একটু সাহায্য করবি আমাদেরকে ফলে আমরা কিন্তু যে মানে program টা আমরা আরম্ভ করেছি আরকি যে খুব সেটা কিন্তু খুব সহজেই অনায়াসেই আমরা শেষ করতে পারবো তা আমারও sir কে আমি আমি আর কি sir কে কথা দিলাম যে বেশ sir আমরা যাব দুদিন এবং গিয়ে ওখানে থেকে কিন্তু আপনারা যে,

আয়োজন করেছে সেটা সুন্দর ভাবে আমরা অনুষ্ঠিত করে আসবো তো sir বললো বেশ তাহলে তোরা আসিস এই এই এই অবধি sir এর সাথে একদিন কথা হল বুঝলে তো? তো আমরা ভাবছি মানে বন্ধুরা মিলে আলোচনা করলাম যে আমরা যাবো আর কি আহ যে দিন থেকে শুরু হবে সে দিন বা তার পরের দিন সেটাই

আহ যে বলছে যে তুই মানে বলছে গ্রামে মানে আমাদের school এ একটা মানে বাচ্চাদের পড়াবার জন্য একটা মানে ইয়ে দরকার মানে ছেলে দরকার ঠিক আছে তো এবার মনে কি বলতো এবার ধরো একটা master ছিল না ও একটা training এ গিয়েছিল তো আমাকে বললো আমাকে বলেনি বলে ছিলো একটা দরকার আছে তো আমি sir কে গিয়ে বললাম যে হ্যাঁ আমি তো অনেক পড়া পড়ি আহ বা পড়াশোনা করেছি জানি তো আমি যাবো পড়াবো তো বলছে ঠিক আছে বেশ ভালোই হবে এই এ ভাবে তো আমাদের আমাদের মানে আমাদের গ্রামের সব অনেক জনা পরে আহ মানে ছোট বাচ্চা গুলো তো ওরাও বলছে ঠিক আছে তাহলে মানে আহ আসবে পড়াতে বা এরকম ব্যাপার এরকম বলছে তো সত্যি খুব ভালো লাগলো কথাটা মানে শুনে বা আমাকে বললো sir বুঝলে হ্যাঁ দেখো এটা একটা গর্বের বিষয় যে ওই school এর ছাত্র হয়ে মানে ওই school এ পড়াশোনা পড়াবা বা শিক্ষতার মানে শিক্ষাকতার কাজ করবা এটা কিন্তু খুব ভালো একটা বিষয় ভালো একটা দিক খুব ভালো লাগছে তোমারও বা sir দেরও, তা বলছে বেশ তো ওই নিয়ে তো আমাদের অনেক কথা হলো তো আর সন্ধাটাও প্রায় লেগে এলো বাড়ি ফিরতে হবে, অনেকটা দূর চলে এসেছি তোমার সাথে কথা বলতে বলতে আহ তা এই নিয়ে আহ আমরা এক দিন পরে আলোচনা করবো তুমি সময় পেলে আহ call করো এক দিন ঠিক আছে? ঠিক আছে বেশ হ্যাঁ ঠিক আছে বেশ হ্যাঁ bye বেশ ঠিক আছে রাখো তাহলে bye হ্যাঁ ঠিক আছে bye হ্যাঁ আরে news দেখছি আমি, হম আরে news দেখছি শুন, news এ কি হচ্ছে যেন মাথা খারাপ করছে, মানে কি কি জগতে হয়, একটা তো খুব ভালো news দেখলাম, জে new market আমাদের আছে না,

চুপ কর, কোথায় কথা বলেছিলিস? তুই তো জানিস না, কথা বলেছিস তুই,

কি কি news এসছে? আবার বল, চারটে নতুন expressway কি বললি? আচ্ছা, আচ্ছা হেঁ,

আচ্ছা, ঠিক আছে তাহলে একটা কাজ কর, আহ জাবি ঘুরতে গাড়ি গুলো,

আরে দু মিনিট ম্যাগি, ম্যাগি করে না, দু মিনিটে রান্না হয় না, মানে লোক জন দু মিনিট এর জন্যে কাঁচা ম্যাগি খেয়ে নেই, বল এবার, news টা কি?

আমি বলছি, ওই news টা আছে না, যে যেখানে কি বলে আহ ওই বলছি, এক জন একটা দোকানে গেলো জিনিস পত্র কিনতে, ঠিক আছে, জিনিস কিনেছে, একটা এই grocery shop এ গেলো দেখাছিল এখন news এ grocery shop এ গেলো, গিয়ে দেখছে না, মানে ওই জিনিস পত্র নিয়েছে, তো বললো যে online payment করে দোও, তো বললো ঠিক আছে, online payment করবো আমি, ও কি করলো লোকটা, নিজের scanning টা ওখানে রেখে দিলো, ওর scanning টা তুলে নিলো, মানে একটা scanning ওই দেয় না, মানে scan করে তার পরে তো তুমি pay করবে না, বা ফোন পে করো বা ও কি করলো এক ওই scanner টা নিজের, ওর scanner টা নিয়ে রেখে নিয়েছে, আর নিজের scanner টা, ওখানে রেখে মানে ওখানে দোকানের ওখানে রেখেছে, scan করে ও ওকে মানে নিজেকেই pay করে দিলো, এবার যত লোক জন আসছে ওখানেই pay করছে, তার পরে পরে ধরা গেলো কি ওই scanning টা ওর নয়, যত তাকে ওর ওর ওর মানে ওর account এ চলে যাচ্ছে, তারপরে আবার ওই ভদ্রলোক তা এসেছিলো নিজের ওই scanning টা নিয়ে গেলো, বুঝতে পেরেছো, scam টা মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, কে এরকম কেউ করে, প্রথম টা দেখলাম, তার পরে কি দেখলাম, একটা jewellery shop এ গেলো, News দেখা মানে কি একটা entertainment আর কিছু না, jewellery shop এ গেলো jewellery shop এ দেখলো কি মানে, ও একটা মানে দুটো ভদ্র মহিলা গেছে, ঠিক আছে, একটা মানে মানে শাড়ি-তাড়ি ভালো করে পরে গেলো, আর একটা গেছে ও তার সাথেই ও দুজনে একসাথে ছিল জিন্স-টিন্স পরে গেছে, ঠিক আছে কাপড় মানে কাপড় এ কি আর যাই আসে, তোওরা বললো যে, আংঠি কিনবে আংঠি, দেখালো আংঠি ঠিক আছে দেখো, হিরে, হিরে, হিরে বুঝতে পেরেছো বাবা হীরের আংঠি টা যখন কিনতে গেলো, মানে দেখছে আর পাকিট তা ডুক~ মানে কি করে পাকিটে ডুক~ডু~ ডুকালো সেটা বোঝা গেলো না, কি করে ডুকিয়েছে পাকিট এ তার পরে যখন বেরোচ্ছে, তা ভাগস, ভাগে মানে দোকানদার কি করলো যখন ওকে দেখা মানে, তোমাকে যদি দশ টা আংঠি দেখাতে দিলো, তুমি কিনলে না, ও তো দেখবে, কি দশ টা আমার আছে কি আছে না ও যাওয়ার আগে মানে না আমার লাগবে না, এখন ভালো না, তোমার design ভালো না, হেনা-তেনা বললো যাওয়ার সময় মানে. দোকান থেকে বেরোবে ও বললো কি দশ টা ছিল না আংঠি? ন টা আছে, তারপরে ঝপ করে ওকে ধরেছে, আর মহিলা তো, ওখানে সব gents ছিল, কি করে ধরবে? room এর, এর দোকানের দরজা তা বন্দ করে দিলো তার পরে চট করে ফোন করলো security কে, building এ দিকে security ছিল ওখানেও মহিলা নয়, কিন্তু হা ওদের পশে পুলিশ স্টেশন ছিল, ফোন করেছে, পাঁচ মিনিটের মধ্যে ওই ladies পুলিশ এসে ওদের কে ধরে নিয়ে গেছে,

এই দুটো news গেলো আর একটা news তো ওই আজ কাল চলছে না, কি ওই উম thirty-two piece করে দিয়েছে, কি নাম ওর? কি রে হাঁ সত্যি? Latest news টা কিরে ওদের এখন? হেঁ,

হাঁ, news তা দেখলেও বোঝা যেতো, কিন্তু news টা তো, সব থেকে ভালো এখন news হয়, share market share market তা খুবি বাজে, কিন্তু কয়েকটা share খুব ভালো, Share market এর news তা এখন বাজে একটু কিন্তু এমনি ভালো তুই কোন news channel টা দেখিস? NDTV না টাইমস নাউ,

কিছু তো একটা দেখবি, নাহলে কি করে বুঝবি? কি, কি চলছে, কি চলছে না, না এরকম না, মানে একটু জানা উচিত কি কি চলছে, কিছু তো একটা obviously নিজেই জানিস, কোথায় কি চলছে না চলছে, ওই তো গুজরাটে election হলো, সেটাও আমি জানতাম না, কাল কে আমার একটা বন্ধু ফোন করে বলছে গুজরাটে election. হে, আছে সোন এই আমি দেখলাম এখন, এই দেখাচ্ছে দেখো TV তে, আফতাব আহ আজকে মানে ওর narco test টা হয়েছে আফতাবের, হেঁ,

Interview টা হবে, দেখতে হবে আজকে news টা, তুই ও দেখিস, হেঁ, না সেটা তো মানে ডাক্তার রা করবে interrogation আফতাব থোড়ি না আসবে direct news channel, Doctor দের জে doctor রা থাকবে, বা যে interrogation লোক রা থাকবে, ওদের interview হবে, ওরা বলবে news channel কে কি কি বলেছে এতো মহান কাম কাজ করেছে তো, জানতে হবে তো, তাই না, জানতে তো হবেই, সত্যি মানে কি করে পেরেছে বল,

হম আমার তো ভীষণ ভয় করে বাবা, কিরকম-এরকম, কিরকম এরা করে রেখেছি থাকে কেন এরকম, কেউ থাকে, তার পরে ওই news টা দেখেছিস, আহ কি বলে, এলোন মাস্ক ও তো কেনে ফেলেছে টুইটার টা, আহ ঠিক আছে hello শুনতে পারছিস টুইটার টা তো কিনে ফেলেছে,

ছাড়বো না মানে হচ্ছে, কি তোকে আমি জোর করে ছাড়াবো মানে তোকে আমি একটু extra টাকা দেবো, তার পরে ছাড়াবো বুঝতে পারছিস কথা টা, হেঁ, সেজন্যে, পুরো ছাড়ানো হয়েছে কারণ টাকা, পুরো অনেক টাকা দিয়েছে এলোন মাস্ক ওই কি একটা আগরওয়াল না কি ছিল, হ্যা ওকে অনেক টাকা দিয়েছে তার পর ও ছেড়েছে, এমনি থোড়ি না ছাড়বে, মাথা খারাপ, তুই কি news টিউজ দেখিস না, না কি? আরে একটা cable রাখ, নাহলে কি করে বুঝবি কি চলছে, একটা রাখা উচিত, আমার তো মনে হয়, তাহলে কি হবে জানতে পারবি, কোথায় টিকা, সব তো আমাকে তোকে বলে দিতে হচ্ছে, তুই তো কিছু জানিস ই না, তুই এতো কুড়ে একটা ছেলে সত্যি একটা কুড়ে ছেলে, হম কি ওই এক্টা news জানে না কিচ্ছু জানে না,

লাভ, অনেক লাভ কি বলছিস অনেক লাভ, তুই যদি news টা দেখিস তাহলেই বুঝতে পারবি, হেঁ, বুঝতে পারবি কি কি হচ্ছে কোথায় কি করে মানে বেঁচে থাকতে হবে? এই যে news মানে এই যে কি বলে যে বেরিয়ে ছিলো কোরোনা, কোরোনা, কোরোনা ভাইরাস যদি, তুমি জানবে, তাহলেই তো বাঁচবে না জানলে কি করে বাঁচবে বল, বোলো, কি করে বাঁচবে তুমি আমি তুমি সেটাই বলে দাও, তাহলে তোমাকে তো বাঁচতে হবে, Hello শুনতে পারছিস হেঁ, কি করছিস এবার, না কিছু করছিস, তুই ও, তুই ও news দেখছিস তো, আমার তো সবথেকে ভাল লাগে ওই news গুলো, যেখানে দেখায় না কি, আহ ওই, Bollywood থেকে ও, ওর সাথে পালিয়ে গেছে, ও ওর সাথে পালিয়ে গেছে। ওইটা দেখতে ভীষণ ভালো লাগে, দারুন, দারুন লাগে দেখতে আমার দারুন ভীষণ ভাল লাগে, সেরকম বোকা থাকে না, কেন বোকা, বোকা কেনো থাকে, বোকা কেন থাকবে, এরকম বলিস না বোকা-বোকা না,

তোমার বাড়ি টাকা আছে? তুমি ক টাকা দোও বোলো তো? তুমি ক টাকা দোও, news channel কে? এক টাকাও দোও, হেঁ, আচ্ছা শুন, আমি না এ যাই একটু রান্না করতে, খাবো একটু, খিদে পেয়েছে, হেঁ, তোকে পরে ফোন করছি,

hello রিতম

বলছি আগের ‍দিন তো কথা হল উম বিভিন্ন আরকি কেন্দ্রিয় সরকারি scheme নিয়ে তা তুই তো আরো কিছু আহ

উম আরো অনেকগুলো scheme আছে আহ প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছে সেগুলো যেমন PM কি জানালো বা বা তোর এই আহ কিছুদিন আগে দেখছিলাম এরকম একখানা প্রকল্প কেন্দ্র সরকারের আছে যেখানে কেউ যদি চায় কোনো ছোটখাট একটা ব্যবসা করবে ঠিকাছে দেখা গেলো যে আহ দু লাখ টাকার বা তিন লাখ টাকার কোনো একটা ব্যবসা নতুন করে তৈরি করতে চাইছে তো সরকার তাদেরকে আহ একখানা loan আহ নেওয়ার ব্যবস্থা করছে bank থেকে হোক বা post office থেকে হোক এরকম লোনের একখানা ব্যবস্থা করছে তো সেই লোনে দেখা যাচ্ছে যে উম মানে সরকার পঞ্চাশ percent দেখা গেলো কেউ যদি দুলাখ টাকা loan নেয় তাহলে সরকার নিজের থেকে এক লাখ টাকা আরকি এর সুবিধা দেবে মানে এক লাখ টাকা শোধ করতে হবে না তো এরকম আহ যদি পরিসেবা পাই দেখা গেলো হম যারা আমাদের দেশের যুবক যে সম্প্রদায় আছে তারা যদি এ রকম কোনো ব্যবসা উম নতুন করে তৈরি করার চেষ্টা করে তাহলে সরকার যে সুবিধা গুলো পাবে সেটাতে কিন্তু অনেকটাই উপকৃত হবে হ্যা হ্যা মানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে বা যারা মানে ঐ বেকার রয়েছে তারা যদি কোনো